more on sed এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা কিছু উদাহরণ দিয়ে কিছু more on sed commands শিখব
tutorial record করতে
ubuntu linux সংস্করণ 1204 os এবং
gnu bash সংস্করণ 4224 ব্যবহার করছি
অনুশীলনের জন্য gnu bash 4 bash তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়
দরকারী তথ্য রূপে
linux terminal সম্পর্কে জানা উচিত
আপনার sed tool সম্পর্কে জানা উচিত
প্রাসঙ্গিক tutorials জন্য আমাদের website পরিদর্শন করুন
sed এর প্রমুখ ব্যবহার হল প্রতিস্থাপন করা
input কিছু pattern অন্য কিছু দ্বারা প্রতিস্থাপন করা
এখন মূল file seddemo ডট txt দেখি
লক্ষ্য করুন kumar শব্দ চতুর্থ line দুইবার এবং ষষ্ঠ line একবার দেখায়
যদি আপনি সকল kumar কে roy দ্বারা প্রতিস্থাপন করতে চান
terminal লিখুন
sed space একক উদ্ধৃতিতে s front slash opening বর্গাকার বন্ধনী ছোটহাতের k বড়হাতের k closing বর্গাকার বন্ধনী umar slash roy slash একক উদ্ধৃতির পর space seddemo txt txt
enter টিপুন
চতুর্থ line লক্ষ্য করুন
শুধুমাত্র প্রথম kumar roy এর সাথে প্রতিস্থাপিত হয়েছে দ্বিতীয়টি roy
ষষ্ঠ line kumar শব্দ একবার রয়েছে এবং এখন এটি প্রতিস্থাপিত হয়েছে
সুতরাং আমরা দেখি যে lines শুধু প্রথম প্রবিষ্টি পরিবর্তন করা হয়েছে
এর কারণ ডিফল্টরূপে যে কোনো লাইনের প্রথম মিলিত প্রবিষ্টি প্রতিস্থাপিত হয়েছে
সকল মিলিত প্রবিষ্টি প্রতিস্থাপন করতে flag g ব্যবহার করতে হবে
prompt মুছে ফেলি
লিখুন: sed space একক উদ্ধৃতিতে s front slash opening বর্গাকার বন্ধনী ছোটহাতের k বড়হাতের k closing বর্গাকার বন্ধনী umar slash roy slash g একক উদ্ধৃতির পর space seddemo txt txt enter টিপুন
এখন চতুর্থ লাইনের উভয় প্রবিষ্টি প্রতিস্থাপিত হয়েছে
আমরা সাথে সাথে একবারে একাধিক প্রস্তিস্থাপণ করতে পারি
ধরুন আমরা electronics গুলিকে electrical দ্বারা
এবং seddemo txt txt তে civil কে metallurgy দ্বারা প্রতিস্থাপণ করতে চাই
prompt মুছে ফেলি
লিখুন: sed space hyphen e space একক উদ্ধৃতিতে s front slash electronics slash electrical slash g একক উদ্ধৃতির পর hyphen e space একক উদ্ধৃতিতে s front slash civil slash metallurgy slash g একক উদ্ধৃতির পর space seddemo txt txt
এবং enter টিপুন
আপনি দেখেন যে শব্দগুলি প্রতিস্থাপিত হয়েছে
এখন আমরা anirban stream computers কে mathematics দ্বারা বদলাতে চাই
in সকল ক্ষেত্রে আমাদের লিখতে হবে:
sed space একক উদ্ধৃতিতে front slash anirban slash s slash computers slash mathematics slash g একক উদ্ধৃতির পর space seddemo txt txt
enter টিপুন
আমরা দেখি যে stream পরিবর্তিত হয়েছে
এখন বুঝি যে এটি কি
প্রথমে আমরা sed লিখি তারপর একক উদ্ধৃতিতে যে pattern মেলা দরকার তা লিখি
যা হল anirban
এখন স্ল্যাশের পর অপারেশন আসে
এটি হল s যা প্রতিস্থাপণের জন্য রয়েছে যা আমরা ইতিমধ্যে দেখেছি
তারপর সেই pattern লিখি যা প্রতিস্থাপণ করা দরকার যা হল computers
তারপর নতুন শব্দ যা প্রতিস্থাপণ করা হবে যা হল mathematics
file lines যোগ করতে বা মুছে ফেলতে sed কমান্ড ও ব্যবহার করতে পারি
ধরুন আমরা say lines নির্বাচন করতে say যার electronics এর মত stream নেই
for জন্য আমাদের d flag রয়েছে
লিখুন: sed space একক উদ্ধৃতিতে front slash electronics slash d একক উদ্ধৃতির পর space seddemo ডট txt space greater দেন চিহ্ন space nonelectronics ডট txt
enter টিপুন
বিষয়বস্তু দেখতে লিখুন: cat space nonelectronics cat txt
file শুরুতে একটি line student information যোগ করতে say
for জন্য i অ্যাকশন রয়েছে
আমাদের লিখতে হবে: sed space একক উদ্ধৃতিতে 1i space student information উদ্ধৃতির পর seddemo txt txt
এবং enter টিপুন
আপনি output দেখতে পারেন
আসলে আমরা এরকম একাধিক lines লিখতে পারি
আমরা দুটি lines যোগ করতে say আমরা এটি একই উপায়ে করব
student information এর সাথে আমরা আগামী বছরে academics ও যোগ করতে চাই
সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখব:
enter টিপুন
information এবং 2013 string এর মাঝের slash n লক্ষ্য করুন
slash n পরের line student information এর পর 2013 prints করে
আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি
in tutorial শিখেছি:
প্রতিস্থাপণ বদলানো
এবং সন্নিবেশ করা
এখন একই text file seddemo txt txt ব্যবহার করুন
এবং ankit এবং ashish name প্রতিস্থাপন করুন বা বদলান
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য